php সেশনসের এই tutorial আপনাদের স্বাগত
সেশনস cookies অনেকটা অনুরূপ
সেশনসে অস্থায়ী সময় হয়যা হল এক্সপাইরী time
সেটি নষ্ট হবে they browser বন্ধ হয়পৃষ্ঠা থেকে সকল সংযোগ মুছে যায়
অতএব সেশন cookies সমান নয় কারণ আপনি বিশেষ এক্সপাইরী time set করতে পারেন so
এবং তারা একইভাবে সংরক্ষিত হয় না
আমি বলতে চাইছি সেশনসের id কুকিতে সংরক্ষণ হতে পারে
বা আপনি browser এইরকম কিছু url দেখতে পারেন
আমার name মনে নেইকিছু equals অনেক সংখ্যা এবং অক্ষরও
মূলত সেশন cookies অনেকটা অনুরূপ
যদিও তারা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত হয় নাযতক্ষণ user browser বন্ধ করে
অর্থাৎ সেশন হল ভিন্ন
প্রথমে আমাদের session _ start নামক ফাংশন ঘোষণা করতে হবে
এখন এটি সকল পৃষ্ঠায় হতে হবে যাতে আপনি সেশন ব্যবহার করবেন
সুতরাং এটি আপনার কাছে so থাকলে এবং আপনি session value echo করার চেষ্টা করছেন so আপনি session set করার চেষ্টা করছেন এটি কাজ করবে so
এখানে আপনার session start code প্রয়োজন
আপনি এটির ব্যবহার now করলে আসা error সম্পর্কে বলবো আপনাকে এটি মনে রাখতে হবে
session তৈরী করা বেশ সহজ
dollar underscore session প্রয়োগ করুন এবং বর্গাকার বন্ধনীতে সেশনের name লিখুন
আমি name এবং এই মানের সমান কিছু লিখব
এটি একটি string ডেটা be নতুন লিখিত তথ্য হতে পারে
আমাদের session এখানে set রয়েছে
এটি প্রথম বারের জন্য চালাই
তাই refresh করুন
কিছুই হয়নি
cookies tutorial মত এই code comment করব
সেটি না দেখলে তা দেখুন
এরপর সেশনে value echo করব যা set করেছি
এটি হল name
লক্ষ্য করুন যে এটি নিষ্পাদিত করা যায় note
সকলের জানার জন্য এটি সম্পূর্ণ নতুন পৃষ্ঠায় থাকবে
কিন্তু এখানে শুধু আমার session শুরু করছি
আমি name নামক session দেখসি যা server ইতিমধ্যে সংরক্ষিত করেছে
refresh করুন এটি alex এর সমান
তাই আপনি এই এবং এই code যে কোনো পৃষ্ঠায় জুড়তে পারেন
আপনি session শুরু করতে পারেন এবং পৃষ্ঠায় সেশনের name echo করতে পারেন যদি এটি browser বর্তমান সেশনের যে কোনো পৃষ্ঠায় শুরু করা হয়ে থাকে
উদাহরণস্বরূপ আমি একটি নতুন পৃষ্ঠা বানালে এখানে php code জুড়ি এবং session _ start লিখি
তারপর session নেম echo করুন
আমি এটি new পেজ বা new dot পিএইচপি রূপে সেশন folder সংরক্ষণ করব
তাই আমরা এখানে আমাদের পৃষ্ঠাতে ফিরে এলে এবং এখানে টিপলে আমরা new dot পিএইচপি type
একই মান পেয়েছি যদিও সেশনসে বানানো পৃষ্ঠায় কাজ করছি না আমরা এখনো এটি অ্যাক্সেস করতে সক্ষম
আমি browser বন্ধ করে পুনরায় চালু করলে এই session সম্ভবত উপস্থিত হবে না
আশা করি এটি স্পষ্ট এখন বলি যে কি হয় যদি আপনি session _ start now লেখেন
আপনি এর অনুরূপ কিছু পান
ফিরে যাই এবং এটি যাচাই করি
এখানে কি ঘটেছে যে আমরা কোন output পাচ্ছি না কারণ আমরা session শুরু করিনি
session _ start লিখলে আমরা output রূপে আমাদের মান পেয়েছি
আমার কাছে output the থাকার কারণ হল এখানে এই ধরণের error reporting নেই
কিন্তু আপনার কাছে বিশেষ ধরণের error reporting থাকলে এখানে তার উপরও tutorial রয়েছে তারপর সম্ভবত আপনি একটি error পেয়ে যাবেন
এখন আপনি এটি বন্ধ করতে পারেন এবং আমি বলব যে session কিভাবে unset করে
এখানে এটি করার দুটি উপায় রয়েছে
নিজের session unset করতে বা unset এবং তারপর বন্ধনীতে session
বা ভিন্ন command ব্যবহার করুন এবং সেটি হল session _ destroy
এই দুটি commands তফাৎ হল sessions _ destroy সম্পূর্ণভাবে সেশন নষ্ট করে দেবে যা এখন রেখেছেন
unset বিশেষ session unset করবে
আপনি ইউসারকে log আউটও করতে পারেন এবং session _ destroy লিখতে পারেন
সেটি সকল বর্তমান session ভ্যারিয়েবল সরিয়ে দেবে যা আপনি এখন থামিয়ে রেখেছেন
বা অন্যথায় শুধু বিশেষ একটি unset করতে পারেন
সেশন কেন দরকারী
আপনি website এসে remember me এর মত box দেখলে এই box চয়ন করেন না আপনি সম্ভবত সেশনস ব্যবহার করবেন
কারণ একবার ইউসারের browser বন্ধ হয়ে গেলে আপনি লগ out হয়ে যাবেন
আপনি website ফিরে এলে এলে আপনার বর্ণন আবার লিখতে have যেমনকি website লগইন করতে ইউসারনেম এবং পাসওয়ার্ড
কিন্তু এটি ভিন্ন যদি cookie ব্যবহার করেন কারণ আপনি একটি এক্সপাইরী time set করেছেনযার means আপনার ইউসারনেম লগইন থাকবে be এই cookie অনুষ্ঠিত থাকবে যতক্ষণ আপনি এটি নষ্ট করার সিদ্ধান্ত না নেন
cookie নষ্ট করতে একটি code বানিয়েছি যা আমার cookie tutorial দেখিয়েছি
এটি আপনার উপর যে আপনি সেশন so cookies ব্যবহার করবেন
সেশন স্বল্প সময়ের জন্য ভাল cookies দীর্ঘ সময়ের জন্য ভালনির্দিষ্ট সময় যা আপনি তথ্য টুকরো করতে অনুষ্ঠিত করতে চান
কিন্তু আপনি পিএইচপি প্রকল্প register and login দেখে থাকলে আপনি দেখবেন যে আমি সেশনস ব্যবহার করেছি
এটি এইজন্য কারণ tutorials বানানোর সময় আমার সেশনসের ব্যবহার দরকার হয়েছিল
আপনি যে কোনো ধরণ ব্যবহার করতে পারেন
এটি cookie হতে পারে এটি session হতে পারে এটি আপনার ইচ্ছা যে আপনি ইউসারকে দীর্ঘ সময়ের জন্য লগইন রাখতে চান কিনা
আপনার এর উপর কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করুন
php academy তে সদস্যতা নিশ্চিত করুন
এই tutorial অংশগগ্রহণের জন্য ধন্যবাদ শুভবিদায়